পুকুরের পাড়ে লাল কালারের কিছু একটা পড়ে রয়েছে .

দুটো চেয়ার আর অ-অনেকগুলা মেকাপের জিনিস ওয়ালটার কালার হালকা সাদার মধ্যে হলদে লাইটও জ্বলছে উপরে.

এটা একটা সাধারণত মন্দিরের নাম বলা হয়েছে কাঠিয়া বাবা আশ্রম .

একটি বাইক রয়েছে এবং অনেকগুলো জুতোও রয়েছে এইখানে .

এখানে রয়েছে দুটো ফুলের পট এর উপরে হলুদ কালার ফুল আর একটিতে সবুজ কালার গাছ রয়েছে।

এটি মূলত একটি দোকান এখানে অনেকগুলো লাইট রয়েছে।

উপরে রয়েছে টাওয়ার এবং বড় বড় ব্যানার ।

পিঙ্ক কালারের কেক রয়েছে একটি মাজার বোতল রয়েছে আর অনেকগুলো আইসক্রিম রয়েছে।

এটি মূলত একটি জিম ।

এবং এখানে অনেকগুলো গাছও দেখতে পাচ্ছি এবং এখানে লৌহার গেট লাগানো আছে .

এখানে একটি কাঠের তৈরি গেট রয়েছে উপরে অনেক কিছু লেখা রয়েছে এখানে অনেকগুলো গাছ রয়েছে এবং গিলের তৈরি একটি জায়গা রয়েছে.

এখানে ফ্যান রয়েছে কাচের তৈরি দেওয়াল রয়েছে।

এখানে অনেকগুলা বিল্ডিং রয়েছে বিল্ডিং এর ওয়ালের কালার হলুদ এবং খয়রি কালারের বর্ডার দেওয়ানো.

এটি একটি সেলুন কাঁচের দরজা লাগানো।

বাইরে একজন লোক আর ভিতরে অনেক জন লোক আর চেয়ারে বসে আছে অনেক জন লোক .

আর কতগুলি দোকানপাট রয়েছে একটি দোকানে পুতুল টাঙিয়ে রয়েছে.

গেটের ভেতরে কতগুলি মানুষ দাঁড়িয়ে রয়েছে .

একটি গোডরেজ রয়েছে গোডরেজের ভেতরে একটি নাম লেখা রয়েছে।

একটি লাইট দেখা যাচ্ছে আর কতগুলি গাছ রয়েছে।

আর সামনে ছোট ছোট গাছ রয়েছে .

একটি কারেন্টের ফিলার রয়েছে একটি সাইনবোর্ড রয়েছে একটি টাওয়ারের মতন রয়েছে.